তো দেখা যাচ্ছে এখানে ফরেন কান্ট্রি -র মতো লাগছে।

এটা সাধারণত কলকাতায় আছে। এখানে ঠিকানাটাও দেওয়া আছে। রাজা রাম মোহন রয় রোড ।

এটা একটি এটি একটি স্টেট ব্যাঙ্ক -এর এ.টি.এম. --

এটিকে দেখে মনে হচ্ছে বহু আদিম কালের বিশেষ সুন্দর উ- জীবনী করা। সাজানো গোছানো নয়।

স্টেজ -এর আশেপাশে অনেক কিছুই দেখা যাচ্ছে। আসনা টা সত্যিই খুব সু--

এটি একটা জ্ঞান গোকুল গ্রুপ এখানের এটা আছে কলকাতায়।

ক্রেন -এর সাহায্যে মাটি তোলা হচ্ছে--

সুন্দর সুন্দর হয়েছে। এতো সুন্দর লাগছে পরিবেশটা। সামনেটা কি সুন্দর ঘাস দিয়ে লন করা মতোন লাগছে।

তা বলা যায়না। কল্পনার বাইরে। তো চেয়ার -এর মধ্যেই সামনে টেবিল টেবিল -এর সামনে কিছু রাখা আছে।

লোকটারও হাতে ব্যাগ কারোর হাতে জলের বোতল কারোর হাতে হয়তো জামাকাপড়।

জাহিদ করে দোয়া করে। নিচে আবার সুন্দর করে লন টাইপ -এর করা।

সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে ভালোই লাগছে--